প্রাকৃতিক দৃশ্য নিমজ্জিত এর মধ্যে-এ ।

আর আহ ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বড় বড় মানুষরা পোড ব্যাংক -এ নিয়ে যায় ।

রাস্তা যেমন সুন্দর এশ-- ঠিইক তেমনিই--

আবার কিছু কিছু মানুষের আজব কোয়ালিটি আম--

হুম -ম সেইসব জায়গায় গাড়িঘোড়াও--

এই ঘ এই ঘরে যে এইসব উম রান্না করে সেখেনটা --